হ্যাঁ হ্যাঁ সেটা এখন আমি record করে আমি phone এ রাখতে পারছি। আমার যখন একটু সময় হয় আমি তখন আবার সেই record টা আবার গ্রহণ করতে পারছি এবং শিখতে পারছি যে কি পড়াই ছিল আগের দিনের class এ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 আহ কোনো experience আছে বা অভিজ্ঞতা আছে যে মানে তুই যখন তোর শিক্ষা জীবনটাতে ছিলিস তখনও তো covid টা ছিল

online class এর সাথে আমরা খুবই আড়াআড়ি ভাবে জড়িত। কারণ আমরা যখন college এ ভর্তি হই ঠিক তখন করোনার সময় ছিল। তো আমরা খুবই চিন্তিত ছিলাম যেটা একটু আগে বললে যে কি হবে আমাদের লেখাপড়ার কিন্তু না আমরা যেটা দেখতে পাইছি যে প্রতিটা দেশেই প্রতিটা college এই online শিক্ষা কার্যক্রম শুরু করেছে যে আহ Sir mam রাও ঘরে বসে class নেবে শিক্ষকরা, ছাত্ররাও যেন তার ঘরে বসে সে শিক্ষা কার্যক্রম চালায় যেতে পারে। তো আমি সেটা একাদশ শ্রেণী থেকেই পাইছি। এবং সেটা পাই দ্বাদশ শ্রেণী পর্যন্ত গিয়েছিলো এই আমার এই online কার্যক্রমেই ছিল এবং আমি যেটা মনে করি যে online শিক্ষা অর্জনের ফলে আমার খুব একটা ঘাটতি হয় নাই বরং আমার শিক্ষা কার্য আমি শিক্ষার পেছনে থাকতে পারছি এবং আমার লাভই হইছে। আহ আমাদের শিক্ষা ব্যবস্থা যেরকম আহ online এর একটা বড়ো ভূমিকা রয়েছে online শিক্ষা ব্যবস্থা আমরা কিন্তু আমাদের পাঠ্যপুস্তকের বাইরেও আমাদের বিভিন্ন বিভিন্ন দক্ষতার প্রয়োজন হয়।

সেই জায়গাটার ক্ষেত্রেও কিন্তু আহ online এর বিভিন্ন course আমাদেরকে অনেক ভাবে সাহায্য করছে।

তো তুই কি এই ধরণের online এ কোনো course করেছিস বা online এর মাধ্যমে কোনো program এ join করতে পেরেছিস সেটা হয়তো offline এ হলে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

আহ এবং করোনার সময় ছিল তো বাড়িতে ছিলাম। তো এবং BYLC যে কার্যক্রম গুলো ছিল সেগুলো আবার চলিয়ে যেতে হইতাছিল তাদেরও সুন্দর একটা উদ্যোগ ছিল যে তারা সুন্দর করে এই শিক্ষা কার্যক্রমের মতোই তারাও সেই প্রতিষ্ঠানে online কর্যক্রম শুরু করেছে যার ফলে দেখা গেছে যে আমি শহরে না থেকেও আমি গ্রামে থেকেও আমি সেই office এর যে project টা ছিল সেটা সুন্দর ভাবে পরিপূর্ন করতে পারছি successful করতে পারছি। তো সেটা আমার জন্য একটা খুবই ভালো দিক হয়েছে। শুধু আমার জন্য না মনে করি বাংলাদেশের প্রায় সব শিক্ষার্থীর জন্যই। ঠিক আছে আমিও তোর সাথে এই জায়গাটায় একমত এমন আহ বাংলাদেশ সরকারের পাশাপাশি কিন্তু অনেক বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে বিভিন্ন সংস্থা রয়েছে school বল বা হচ্ছে বল এই ধরণের অনেক আহ প্রতিষ্ঠান রয়েছে যারা হচ্ছে শিক্ষার কার্যক্রমটাকে আরো অনেক বেশি সহজ করে দিচ্ছে এই online আর তবে সায়ন একটা জিনিসের যেরকম ইতি বাচক দিক থাকে আর নীতি বাচক দিকও কিন্তু থাকে

বাচক দিক গুলো বললে আমার কাছে মনে হয় নীতি বাচক দিকের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যেহেতু বাংলাদেশ একটা বাংলাদেশ হচ্ছে একটা আহ দরিদ্র দেশ মানে আমরা যদি এখনো মধ্যমের দেশে আছি এখনো আমরা আহ সেই ধরণের উন্নত বিশ্বের যে এই আহ অর্থনৈতিক দিকটা আসে GDP র দিকটা আছে ওইখানে যাইতে পারি নাই। সেখানে আমার মনে হয় যে আমাদের দেশের এখনো অনেক শিক্ষার্থী আছে যাদের হয়তো smartphone কেনার বা একটা laptop বা PC কেনার যার মাধ্যমে আসলে আমাদের online class গুলো হয়ে থাকে সেটা এখনো হয়ে ওঠে না পাশাপাশি আহ আমাদের দেশে যে networking system টা আছে আহ সেটাও কিন্তু বাংলাদেশের সব জায়গায় এখনো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

এতো শক্তিশালী online networking যদি আমরা করে পারি আর তাহলে আমার মনে হয় যে এই জায়গাটায় বাংলাদেশ সরকার যদি শুরু করে যারা ব্যক্তিগত ভাবে কাজ করছে বা প্রাথিষ্ঠানিক ভাবে কাজ করছে তাদের জন্য একটা আহ ভালো দিক হতে পারে। হ্যাঁ সে তো অবশ্যই তুই যেটা নীতি বাচক দিকটা ভালো but আমার যেটা মনে হয় বা আমাদের জেতা মনে হয় online কার্যক্রম থেকে নীতি বাচক দিক থেকে আমরা যেটা মনে হয় ইতি বাচক দিকটা একটু বেশি যেমন আহ যেটা একটু আগে example বললাম যেমন আমাদের জীবনকে কিন্তু অনেক সহজ করে দিয়ে যাচ্ছে ঠিক আছে। network problem এর issue আছে আমাদের দেশে তাও আমাদের দেশটা আমাদের জীবনটাকে lifestyle টাকে অনেক Easy করে দিয়েছে সেটা হচ্ছে এই online শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বা প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে। আর নীতি বাচক দিক গুলো ইনশাল্লা আস্তে আস্তে development হবে যেটা অবশ্যই কাজ করবে এই এখানে যারা কর্মরত আছেন সেটাই আমি মনে করি।

আমাদের লক্ষ স্থির করে আমরা যদি সেগুলো নিয়ে সামনে এগিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় আমরা যেই সুন্দর স্বপ্নের আহ দিকে এগিয়ে যাচ্ছি বা যেই সুন্দর স্বপ্নের কথা আমরা ভাবছি সেই স্বপ্নটা খুবই তাড়াতাড়ি আমরা বাস্তবায়ন করতে পারবো।

আহ শিক্ষা কি কেন আমাদের প্রয়োজন আর শিক্ষার বিভিন্ন মাধ্যম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের সাথে আমাদের উপমহাদেশের শিক্ষার পার্থক্য এবং বহির বিশ্ব বা উন্নত বিশ্বের শিক্ষার পার্থক্য এবং হচ্ছে সবার শেষে আমরা যেটা বললাম যে online এর মাধ্যমে আমাদের যে শিক্ষার একটা বিশাল পরিবর্তন এসেছে সেটা ইতি বাচক নীতি বাচক আহ সম্পূর্ণ বিষয়ে আমরা কথা বললাম কিন্তু আমার কাছে মনে হয়েছে দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ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 হ্যাঁ, হ্যাঁ সুন্দর কথা কারণ দিন শেষে একটা কথাই যেটা বললো পারিবারিক শিক্ষা তো আমাদের দেশের প্রতিটা অভিভাবকের দরকার তার সন্তানকে অবশ্যই জন্মগ্রহণের পর থেকে যখন শিশুটা বুঝবান হবে তখন থেকে তাকে একটা আদর্শ মানুষের রূপে আদর্শ শিক্ষায় যেন শিক্ষিত করে গড়ে তোলায় যেটা প্রথমে আমরা বলেছি। যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিক আমাদের দেশের ক্ষেত্রে। যদি আমরা সেই এই শিশুকাল থেকেই আদর্শ শিক্ষা নিয়ে বড়ো হই অবশ্যই আমরা দেশের মঙ্গলে আসবো ভবিষ্যতে। এবং আমরা শুধু অর্থের পেছনে না ঘুরে আমরা পরিশেষে দেশের মঙ্গলের জন্য সমাজের মঙ্গলের জন্যই এক সাথে আহ এগিয়ে যাবো এক সাথে কাজ করবো। এবং এটা শুধু মাত্র সম্ভব হবে পারিবারিক শিক্ষাটা যদি একটু ভালো করে শক্ত, শক্ত পুক্ত ভাবে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

অভ্যাস চালু হয়ে যাবে একটা practice চালু হয়ে যাবে সেটা কিন্তু অনেক গুলো প্রজন্ম পর্যন্ত চাইলেই আমরা বংশ পরম্পরায় ধরে রাখতে পারি।

হ্যাঁ ধারায় অব্যাহত থাকবে এবং শুধু যে তোর প্রজন্মটা আদর্শ হিসাবে গড়ে উঠবে সে রকম না তুই নিজে আদর্শ হওয়া মানে বা আমি আদর্শ হওয়া মানে কিন্তু আমার পরবর্তী প্রজন্মর জন্য আমি একটা উদাহরণ তৈরী করে গেলাম সেটাও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সমাজে এটা আসলে দেখা যায় না আহ একজন শিক্ষিত বাবা এবং একজন শিক্ষিত মা আহ ওইযে নেপোলিয়ান বলেছিলেন না যে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেবো।

এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ কারণ মা যদি শিক্ষিত হয় সন্তান কিন্তু প্রথম থেকেই বা একদম মায়ের ওই দীক্ষা নিজে থেকেই তার মধ্যে শিক্ষার বিষয়টা চলে আসে এবং ওই মা কিন্তু কখনো তার সন্তানকে আহ ওই শিক্ষা মূলক বা হচ্ছে অনাদর্শের কিছু শেখাবে না ওই শিক্ষিত মা টা সবসময় কি করবে তার সন্তানকে আদর্শ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে এবং সে ভাবেই ছোটো বেলা থেকে তাকে লালন পালন করবে।

আমার মনে হয় যে আহ আমাদের বর্তমান সমাজে আমরা যেরকম ছেলেরা বা আহ পুরুষরা যে রকম শিক্ষিত হচ্ছে আমাদের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাদের যারা বোনেরা রয়েছে মেয়েরা। অর্থাৎ নারী শিক্ষার কথা বলছি তারাও কিন্তু আমাদের চেয়ে আমি যদি বলি যে আহ পার্থক্যটা যদি করি তাহলে কিন্তু বর্তমানে ছেলেদের চেয়ে মেয়েরা পড়াশোনার দিক দিয়ে আমারও মনে হয় এগিয়ে যাচ্ছে। অনেকটা হ্যাঁ তাদের অনেক আমাদের ছেলেদের পাশে বসিয়ে আমরা এখন দেখছি যে সত্যি কথা যে মেয়েদের অনেক উন্নতি হচ্ছে। এবং তারা অনেক আগাই আছে আমাদের ছেলেদের থেকে। হ্যাঁ এবং তুই যে কোনো পরীক্ষা বল এটা class এ হোক এটা admission এর হোক চাকরির পরীক্ষা হোক যে কোনো জায়গায় যদি যায় দেখা যাবে যে ওই প্রতিযোগিতার দিকটা থেকে কেন জানি মেয়েরাই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

সেই সন্তানটাও আমরা ধরে নিতেই পারি ছোটবেলা থেকে হয়তো সে আদর্শ হিসাবে গড়ে উঠবে তখন তোমাদের এবং রাষ্ট্রের জন্য উপকার হবে আর এটা, এটা কিন্তু আমাদের জন্যই খুব একটা ভালো দিক রাষ্ট্রের জন্য একটি ভালো দিক। সায়ন অত্যন্ত আর আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আলোচনা তোর সাথে আমার চলছিল শিক্ষা নিয়ে আমার খুবই ভালো লেগেছে তুই তোর মূল্যবান সময় দিয়ে তোর সুন্দর opinion গুলো তোর মতামত গুলো আমার সাথে share করেছিস আজকে হয়তো আমার সময় নেই আহ কিন্তু ভবিষ্যতে আমার আবারও ইচ্ছা আছে এই শিক্ষা বিষয়টা নিয়ে তোর সাথে কথা বলার আবারও অসংখ্য ধন্যবাদ আহ ইনশাল্লা পরবর্তীতে আবারও কোনোদিন তোর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলা হবে তুই নিজের শিক্ষাটাও চালিয়ে যা নিজেকে আদর্শ হিসাবে গড়ে তোল অন্যের শিক্ষার কাজের সহায়তা করে যা।

আমার এইসব চলে যাচ্ছে। কি করব বল! এখন তো কোনো কাজকর্ম নেই তা উম বলছিলাম যে, কোথাও ঘুরতে যাওয়ার plan আছে নাকি? ঘুরতে বলতে তোর উম এই উম তোর park এ park এ আসবি কি? হ্যাঁ, যখনই যাবি। আচ্ছা, বাড়ির সব কেমন আছে? বাড়ির সব মোটামুটি ভালোই আছে। ও। ও আমাদের ওই তোর বিমান, তোর উম সুজয়, সন~ এই সঞ্জু, সব বলছিলো যে যাবো।

আহ তা উম ওখানে গিয়ে কিছু মানে উম party টাটি করবি নাকি? হ্যাঁ, তাই তো বলছি আর। হ্যাঁএ, তোর hotel এ তো যাবই আরও তোর একটু ওই উম রাম~ park এ গ্যাছি কোনোদিন? ওই park এ।

হ্যাঁ, তাহলে রবিবার দিনটা ভালো আছে। ধর, তুই তো office এ তো কাজে মানে ও কার্যালয়ে তো ব্যস্ত থাকিস, তা তখন। উম যদি রবিবার করি তাহলে, তোর কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, তাহলে তো রবিবার দিনটাই ঠিক করি। তাহলে যা যা দেখার জিনিস। তাহলে যা যা দেখার জিনিস আছে, দেখে নেব। হ্যাঁ, আর বলছি যে এর দুজন মেয়ে যাবে মানে, আমা~ আমাদেরই উম বান্ধবী উম ওদেরকে নিয়ে গেলে কোনো অসুবিধা আছে তোর? আরে তা নয়। এই এক মানে আমার প্রেমিকা নয় কিন্তু, তোর আমার বন্ধুদেরই প্রেমিকা। হ্যাঁ, তাহলে তোরা সবাই নিয়ে যা। আমি তো একাই এখন, আমি কাকে নিয়ে যাবো বল? হ্যাঁ, এবার ওর বাড়ির লোক সেরকম তো না। হ্যাঁ, এবার ও ধর কোনদিন বাড়ি থেকে বেরোয় না, এবার আজ এবার যেদিন যাবো সেদিনকে যদি আমি ওকে নিয়ে চলে আসি, আমাদের তো একটু স্থি ফিরতে তো আহ একটু সময় লাগবে, তাই না! হ্যাঁ, এবার তোর ফির~ ফির~ ফিরতে ধর সময় লাগবে। এবার বাড়িতে এসে তখন ও কি বলবে? যে, কোথায় গিয়েছিলি? ওকে যখন জিজ্ঞেস করবে তখন কি বলবে যে, আমি আমার উম মানে প্রেমিক।

হ্যাঁ, মানে আর তুই তো~ তোদের ওখানকার কেউ যাবে নাকি? হ্যাঁ, তা ওদেরকে বলিস বলিস যে যদি যায়, তাহলে যাবে আমাদের সঙ্গে সবাই মিলে একসঙ্গে যাবো। হ্যাঁ, সবাই মিলে গেলে তো একটু আনন্দটা ভালোই হবে।

খাওয়া-দাওয়া টা তাহলে hotel এ করব। হ্যাঁ, আর উম তো উম কিসে কিসে আসবি মনে করছিস? হ্যাঁ, তুই তো তোর girlfriend কে নিয়ে তখন bike এ চলে যাবি, তখন আ~ ও নিয়ে চলে যাবে ওর উম ওকে বা bike নিয়ে চলে যা। আমি কিসে যাবো তখন?

হ্যাঁ, ঠিক আছে তোর। নিয়ে উম তোর girlfriend এর সঙ্গে এখন কথা হয়না? কথা হয় এ~ কিয়ে কি একটা problem হয়েছিল বলছিলি তা, ওটা ঠিক হয়ে গ্যাছে তোর girlfriend এর সঙ্গে? কি হয়েছে ব~ কি হয়েছিল বলত?

আরে চাপ বাদ দে, ওগুলো সব ব~ বাদ দে। এর নিয়ে বিয়ে করছিস তো ওকে?

তাহলে ঠিকই আছে। উম ওদের বাড়িতে যখন মেনে নিয়েছে, তখন আর কিসের সমস্যা! এবার তোর বাবা মা-কে তুই মানিয়ে নে, ঠিক ভাবে। ও, হ্যাঁ তাই তো। হ্যাঁ, তাহলে তোর রবিবার দিনটাই ঠিক আছে তো? হ্যাঁ, ও সন্ধ্যের দিকে গেলে, তুই ভালো ব~ উম বলতে পারবি কি উম কখন কি তোর তো ওখান থেকে বাড়ি টা বেশিদূর না। আহ সে~ তুই সেরকম বুঝবি যে কেরকম মানে কখন গেলে ভালো সবকিছু দেখতে পাবো না না, এবার ধর শোন মানে বেশি রাত করলে তো হবে না এবার, ওই দুজন মেইয়ে আস~ মেয়েগুলো আসবে। তাই না! এবার ধর, উম ওদের বাড়ি হ্যাঁ, তা কিরকম কি রাত হবে, সেরকম? ও ঠিক আছে দুটো, দু ঘণ্টা মানে তো ছ'টা, সাত~, আটটা বাজলে কোনো ব্যাপার নেই। ন'টা সাড়ে ন'টা অবদি তাও ঠিক আছে কিন্তু, তার বেশি নয় কিন্তু। না, ঠিক আছে। হ্যাঁ, বলছি যে এখানে তো মানে তোর উম picnic ও করে নাকি? মানে ধর, একদিন দিনের বেলায় এলাম দিয়ে picnic করলাম এখানে সবাই মিলে, হয়তো এখানে? ও মানে ওখানে সব দেখার জিনিস মানে, picnic করার জন্য নো, ওখানে। ঠিক আছে, তা না হয় দেখবো। আর তো উম সেরকম আর উম হ্যাঁ, আমি তো টোট~ টা নিয়ে চলে যাবো। আমি কিন্তু, টাকা নেব কিন্তু আর ওদের থেকে তুই কিন্তু চাইয়ে দিবি, হ্যাঁ! হ্যাঁ, টাকা এবার এটা আমার ব্যবসা, বুঝতে পারছিস তো? আমি নিয়ে আসবো ঠিকই আছে, তাই না!

আরে, তুই বুঝতে পারছিস না কেন? হ্যাঁ, একদিন তো দেখি নিয়ে আসবো তাহলে, ঠিক আছে free তে নিয়ে আসবো কিন্তু, অন্যদিন কিন্তু লাগবে টাকা। হ্যাঁ, এবার একদিন নাহয় ঠিক আছে। এবার ধর, একদিন নিয়ে গেলাম তারপর, আবার একদিন বলছে যে। আজকেও নিয়ে যেতে হবে, প্রতিদিন প~ প্রতিবারই যদি ওরকমভাবে বলে তাহলে কিন্তু আমার সম্ভব নয়, বুঝতে পারলি তো?

ওওউ শশুরমশাই তো মেনেই নিয়েছে, ঠিক আছে।

খবর মোটামুটি চলছে যা তো দুনিয়ার অবস্থা এই শীতকালে শীত পরে না বর্ষাকালে বর্ষা হয়ে না গরমকালে প্রচণ্ড গরম। কোথায় ঠাণ্ডা ঠাণ্ডাই তো পড়লো না এবারে। Christmass তো pick season হয় তার আগে তো একটা ঠাণ্ডার আমেজ আসবে সেটাই তো আসেনি গরম লাগছে পাখা চালাতে হচ্ছে। আজকে তো একটু ঠাণ্ডা ছিল আজকে তো একটু ঠাণ্ডা হয়েছে কারন সকালবেলা মেঘলা মেঘলা করেছিল রোদ ওঠেনি ঠিক করে। ওইজন্য সেতো আজকে আমিও stole নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু যা বড় বড় jacket দেখছি দেখে কি গরম লাগছে bus এ, Jacket, coat, blazer সব পরে ফেলছে এরা পঁচিশে December এ কী করবে কে জানে?

হুম, সব পঁচিশে December X mass এর সব ইয়ে এসে গেছে cake এসে গেছে সব দোকানে দোকানে। হ্যাঁ আজ নয় কাল থেকেই শুরু হয়েছে কাল বাইরে চৌকি পেতে আহ cake নিয়ে বসেছিল একগাদা cake দিয়ে আমি বললাম কি এসে গেছে christmass এর cake বলছে হ্যাঁ। তারপরে আজকে আমাকে বলছে x mass এর cake এসে গেছে নিয়ে যাবেন আহ না cake এসে গেছে আমি বললাম হ্যাঁ আগে x mass টা আসুক তখন cake টা নেবো। উম না ওটা বলেনি, সেটা কি বলে যার যেটা সামর্থ সে সেটা খাবে।

হ্যাঁ সে সব দোকানে দোকানে সাজায় তো christmass tree করে। আজকে রাস্তায় খুব jam ভীষণ jam ভীষণ traffic মানে এই রানিকুটি এইটা আসতে আমার কতক্ষণ লেগে গেলো last এ আমি coke oven এর কাছে নেমে গেলাম। নেমে আমি হেঁটে হেঁটে এলাম আর auto তে বসে থাকতে পারলাম না auto এগোচ্ছেই না। না coke oven পেরিয়ে লোকনাথ এর সামনে নামি না? এবারে coke oven এ নেমে গেলাম ওখান থেকে হেঁটে হেঁটে এলাম। হ্যাঁ ওখান টা তেই jam coke oven এ বিয়েবাড়ি হচ্ছে। মোটেই না অনেকটা, তোর মনে হয় এরকম। হ্যাঁ, না coke oven এর পরে একটা bump আছে তারপরে তিন চারটে দোকান আছে তারপরে গলি। হুম। ওষুধ দোকান না তার পাশে জেরক্স দোকান আছে তার, তার আগে একটা grocery দোকান আছে এই খেলনা gift house তারপরে আছে জেরক্সের দোকান তারপরে লোকনাথ। জেরক্স mobile repairing সব কিছু হয়। তারপরে লোকনাথ ওই ওই জায়গাটা তেই jam তার অনেক্ষন আগে থেকেই auto দাঁড়াতে দাঁড়াতে দাঁড়িয়েই আছে দাঁড়িয়েই আছে তাই আমি নেমে চলে এলাম ভাবছিলাম যে ওই গলির মুখেই নামবো পা টা ব্যাথা করছে না থাক

না এখন এই x mass এর জিনিস বিক্রি হচ্ছে। গাছ সাজানোর ওই তারা পাতা তারা এইসব।

এখন সব ঝিমিয়ে গেছে, কোথা থেকে ওই দোকান গুলো এসেছিলো কে জানে? এখন একটাও light এর দোকান নেই এখন সব ওই ফল মল যেমন থাকে বারো মাস ওমনি আছে। না ওগুলো foot path গুলোই বসেছিল কিন্তু light নেই আর ওইসব,

হ্যাঁ। আট।

Halloween টা কবে হয় halloween টা মনে হয় হয়ে গেছে, ওইটা আমাদের ভুত চতুর্দশী ওদের halloween? হ্যাঁ কোলকাতা তো সবই celebrate করে কোলকাতা কোনটা বাদ দেয়?

পূজো তো ভিড় কখনো মিছিল কখনো এমনি গাড়ির ভিড় কখনো বিয়ে বাড়ির ভিড় কখনো বাড়ি, আর আজকে আমি auto র ওখানে line দিয়ে line রাস্তার ওপরে, কামধেনু আহ কামধেনুর সামনে ওখান টায় প্রত্যেকটা বিয়ে বাড়ির সাজের লোক চারটে auto এ ওরা গেলো আমার auto তেও তিনজন বিয়ে বাড়ির লোক আর আমি একজন।

হ্যাঁ। তারপর আবার এই আমাদের এখানে যে club টা আছে ওই আসার সময় যেখানে নতুন খাবারের দোকান হয়েছে তার সামনে যে club টা ওইখানেও দেখছি,

হ্যাঁ ওখানে বিয়ে বাড়ি হচ্ছে ওখানেও ভিড় তারপর আমার সামনে সামনে একটা বরের গাড়ি গেলো আমাদের তো বরের গাড়ি তো আসতে আসতে যায় চুপচাপ বাঙালি দের বুঝতে পারিনি প্রথমে তারপর দেখলাম TATA Sumo ফুল দিয়ে সাজানো চলে গেলো, শু করে বেরি গেলো এদিকে, আমাদের এদিকে চলে গেলো। পর পর line দিয়ে অনেকগুলো গাড়ি ওইখান টা তে আটকে গেছে সব ওই লোকনাথের ওখানে আসা যাওয়া দুটো করে গাড়ি ঢুকছে বেরোচ্ছে ওইখানটা তেই jam হয়ে গেছে আর coke oven এও বিয়ে বাড়ি হচ্ছে ওখানেও সব গাড়ি parking তার মধ্যে একটা বর যাত্রীর bus ঢুকে গেছে, যাচ্ছেতাই কাণ্ড তার মধ্যে আমাদের এখানে local bus টা আছে না forty one না কি ওটা ঢুকে গেছে দিয়ে একবারে বিদিকিচ্ছিরি অবস্থা।